সুন্দর দেখতে খুব মিষ্টি তার মুখ যেন দেখে একেবারে মায়া জড়ানো এমন মনে হবে তো সেই বাছুর টা তার সামনে সামনে যাচ্ছে তো অনেক দূরে যাওয়ার পরে পিসি তো হেটে হেটে পেছন পেছন যাচ্ছে কারণ তাকে জমি টা cross করে বেরোতে হবে সে রাস্তা টাতে পৌঁছতে হবে সেই জমির মধ্যে দিয়েই যেতে হবে বেশ খানিক্ষন এমন সেই সাদা বাছুরটাকে দেখতে পাচ্ছি অনেক দূর থেকে হেটে হেটে তার আগে আগে চলে যাচ্ছে, এক পলকের মধ্যে সেটা যেন গায়েব হয়ে গেল, আর কোথাও খুজে পাচ্ছিনা আশে পাশে কোথাও না. এই মাঠের মধ্যে আসে, আর একটা গল্প খুব শুনতাম, সেটা হচ্ছে যে ঐ, পুকুরে আহ নদীতে বাংলাদেশে তো নদীতে আবার মাছ ধরতে আবার বসে যায়, এটা বাংলাদেশে বেশি শুনেছি তো ওই নৌকা করে নাকি দাদু আর দাদুর ভাই সেই নৌকাতে বসে রয়েছে যে মাছ ধরবে করে বড়শি

দুজনাই তো বসে দুজনা দুদিকে মাছ ধরছে আর মাঝখানটাতে নৌকার মাঝখানে ঝুড়িটা রেখেছে মাছ ধরে ধরে তুলে আর ঠিক পুকুরটার বেশ কিছুটা দূরে একটা বাঁশবাগান এবারে দাদু আর দাদুর ভাই দুজনে মাছ তুলে তুলে ঝুড়িতে তুলছে এবারে তারা তো দেখছে না কটা মাছ হয়েছে তারা শুধু মাছ ধরছে তুলছে আর ঝুড়িতে রাখছে এমন একটা মুহূর্তে পেছন ঘুরে যেই দেখতে যায় যে মাছ কতগুলো হয়েছে এবার ফিরতে হবে দেখে মাছ কিছু নেই শুধু মাছের হাড় পরে রয়েছে মানে কাটা পরে রয়েছে তখন তারা তো ভয় পেয়ে তো একাকার কান্ড কোনোরকম দৌড়োতে দৌড়োতে তারা বাড়ি চলে আসে আরেকটা জিনিস বেশ মজার ঘটনা যেটা ঘটেছিল এই বাঁশবাগানেই নাকি কেউ একজন পটি করতে বসেছে ঠিকাছে এবার যেই গাছের নিচে বসেছে সেই গাছে নাকি ভূত থাকে এতো হাস্যকর কথা শুনলে হয়তো হাসি পাবে কিন্তু যার সঙ্গে ঘটেছে সে কিন্তু খুবই ভয় পেয়েছিলো তো সে তো জানতো না ওই গাছে ভূত থাকে সেই গাছের নিচে পটি করতে বসছে তখন ওই ভূত তো বেজায় চোটে যায় সে নাকি তার মাথা ধরে ওই পটির মধ্যে তার মাথা পুরো ঢুকিয়ে দিয়েছিলো

আমি বাংলাদেশী অনেক গল্প শুনেছি কিন্তু আমার অতটা মনে নেই deeply হালকা হালকা কিন্তু আমার সাথে এমন কিছু ঘটেছে আমার শশুরবাড়িতে সেইটা মানে খুবই মানে কি বলবো আমি যে ওখানথেকে সাহসিকতা দেখিয়ে ফিরে আসতে পেরেছি এটা আমার কপাল

মাঝরাত তুই জানিস আমার husband office থেকে যখন ফেরে মানে মোটামোটি অনেক রাতে ফেরে ওই এগারোটা একটা বা সাড়ে বারোটা বেজে যায় এবার একদিন অনেক রাত তখন প্রায় এক সাড়ে বারোটা না একটা বাজে তো আমি এরকম শুয়ে আছি এবার সচারচর ও চায় যে ও বাড়ি আসলে দরজাটা আমিই খুলবো আমার শাশুড়িমা শশুর মশাই ঘুমিয়ে পরে তারপরে না মনে হলো পেছনের দরজাটা যেটা দিয়ে ও ঢোকে সেখানে কে জানি grill টাতে ঠকঠক করলো তো আমি ভাবলাম ও এসেছে এবার ও

দরজাটা খুললাম খুলে দেখছি বাইরে কেউ নেই কেউ নেই এদিক ওদিক তাকিয়ে দেখলাম কেউ নেই মনের ভুল দিয়ে বাইরে বেরিয়ে মনে হলো কি ভীষণ জোরে একটা হাওয়া চলে গেলো ঠিকাছে আমি ঘরে আসলাম এবার আমার ঘরে একটা part এর জানলাটা খোলা যায় ভেতর থেকে আটকানো যায়না but বাইরে থাকে টানলেই খুলে যায় এবার মনে হলো ওখানে দিয়ে কে যেন একটা দৌড়ে চলে গেলো

আমার খাট টা একদম জানলার সাথে তো জানলার সাথে যেখানে দিয়ে ওই জানলার part টা খোলা যায় সেখানে ওই জায়গাটার মধ্যে একটা মাংসের হাড় বিছানার মধ্যে বিছানার মধ্যে মাংসের হাড় হ্যা যেটা আমি কোনোদিন মানে আমার ঘরে খাই না কিছু করি না দেখি ওই জানালাটার ওখান দিয়ে যে চলে গেলো ঠিক ওইখানটাতে মানে আমার এখনো বলতে গেলে গায়ে কাটা দিচ্ছে আমি ছাদে আছি ভয় লাগছে দিয়ে ওখানে আমি কি করলাম ওটা আমি বিশ্বাস করিনা তো আমি হালকা ভয় পেলেও আমি ওটা নিজের হাতে তুলেই ফেলেছি নিজের হাতে হাত দিয়ে তুলে ফেলেছি তারপরে এই একটা ঘটনা ওটা পার হয়ে গেলো কিছুক্ষণ পর ও বাড়ি এলো আমি কথাটা ওকে বল

কেন জানি না আমার সেটা মনেও ছিল তারপরে মনে পড়লো যে বলতেই পারলাম না কোনো না কোনো কথায় ঘুরে গেলো বা আমার হয়তো সেই শরীর টার মধ্যে কেমন হলো আমি আর কথাটা বলতে পারলাম না ঘটনা আরেকটা ছিল শনিবার ঠিকাছে আমার তখন মানে কি বলবো আহ ওই যে আমাদের এখানে যেহেতু বারের পুজো হয় তো বারের পুজোর উপোস করেছিলাম একটা বাড়িতে পাশের বাড়িতে পুজো হয়েছিল তো আমি সেখানে উপোস করেছিলাম উপোস করার পরে এবার সারাদিন উপোস করার পরে রাতের বেলা সন্ধে বেলা আমি আর ও একটু বেড়িয়েছি খেয়ে দিয়ে বাড়ি এসেছি আমার শরীর টা খুব খারাপ ছিল তো তখন আমি কি করি আহ রাত্রে বেলা খেয়ে দিয়ে শুয়ে পড়ি এবার রাত সাড়ে বারোটা নাগাদ শরীরটা এতটা খারাপ লাগছে যে আমি ওকে বলছি তুমি বাবা কে খেতে দিয়ে দিও আমি ঘুমিয়ে পড়লাম ঘুমিয়ে পড়েছি সাড়ে বারোটার সময় উঠে একা একা বাইরে গেছি কলপাড়ে বাইরে light টা জ্বালিয়ে কলপাড়ে গেছি কলপাড়ে যাওয়ার পরে আমাদের ঘরের মানে আমার ঘরে জানলার side টা দিয়ে কলপাড়ে যাওয়া যায় সামনে যাওয়া যায় মানে সামনের side এ যাওয়া যায় পেছনে দেখছি কি আমাদের সামনে যে উঠোন টা রয়েছে সেই মানে কলের সোজাসুজি সামনের উঠোন meter box আছে light টা জ্বলে না এমন করে মনে হবে যেন কেউ দাঁড়িয়ে আছে তা আমি কল চিপছি ফট করে পেছন ঘুরে তাকিয়ে রয়েছি দেখছি কি সাদা শাড়ি পরে কেউ একটা ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে চোখটা জ্বলজ্বল করছে আমার তো মনে হয় ভুল দেখছি meter box টা বোধ হয় ওরকম করছে একবার দেখলাম আরেকবার দেখলাম দেখছি same আরো এগিয়ে আসছে ব্যাপার টা আমার কাছে আমি আরেকবার দেখলাম দেখলাম হ্যাঁ same তারপরে কলের ডান্ডি টা যে আমি ধরে রয়েছি সেটা ছেড়ে আমি আর ঘরে যেতে পারছি না ওখানটাতে এরকম ধরেছি কল এর ডান্ডিটা আমি আর যেতে পারছি না ছেড়ে দিয়েছি আমি আর এগোতে পারছি না হাত পা কেমন হয়ে যাচ্ছে কোনোরকম আর আমাদের ঘর থেকে কল পার একটু মানে বেশি দূরে না দু চার পা ফেললেই চলে যাওয়া যায় ঐটুকু আমি যেতে পারছি না কাউকে যে ডাকবো অতো রাতে ঘুমাচ্ছে ডাকতেও পারছি না কোনো রকম নিজেকে জোর করে ঘরে গিয়েছি ঢুকেছি ঢোকার পরে আমি ওকে গিয়ে কথাটা মানে বলেছি জানতো আমি না বাইরে এরকম এরকম দেখেছি ও আমাকে বলল চুপ করো ও সব ভোরের ভুল ওসব meter box ওরকম হচ্ছিলো তুমি ঘুমিয়ে পড়ো এইবার যেই চোখটা বুজেছি মনে হচ্ছে জানলার ওখান দিয়ে কে যেন আমাকে আমার দিকে তেড়ে আসছে

আমি হচ্ছে ঘুমাচ্ছিলাম না ঘুমাচ্ছিলাম হ্যা ঘুমাচ্ছিলাম রাতের বেলা আমার শশুর মশাই তো উনি হচ্ছে গিয়ে শুয়ে পড়েছে উনি শুলেই ঘুমিয়ে যায় তো উনি শুয়ে পড়েছে শোয়ার পরে রাত আহ একটা দুটো বাজে আবার আমি বাইরে বেড়িয়েছি just আমাদের bathroom আর বাইরে টা এক পা দিলেই bathroom পেছনের দরজা দিয়ে বেরোলে বেড়িয়েছি বেরোনোর পরে দেখছি কি মানে গিয়ে bathroom এ গিয়ে পেছন ঘুরে ঘরে ঢুকছি এমন একটা হাওয়া লাগলো ঠাস করে দরজাটার সামনে পরে গেলাম পরে কে যেন একটা ধাক্কা মারলো প্রচন্ড জোরে হ্যা তারপরে খুব লেগেছিলো আমার আমি উঠে ঘরে ঢুকতে পারছিলাম না আমি যে কাউকে ডাকবো বোবার মতো হয়ে গেছিলাম এরকম হয়েছিল তারপর আমি ঘরে ঢুকতে পারছিলাম না কি করবো আবার উঠে দাঁড়ালাম দাঁড়িয়ে ঘরে একটা পা রেখেছি আবার যেন কে আমাকে ঘুরিয়ে ঠাস করে ফেলে দিলো আমি কোনোরকম ঘরে ঢুকে দরজাটা দিলাম দিয়ে গিয়ে বিছানায় শুলাম, ঐ যে বললাম না আমার ঘরের জানালার একটা part খোলা যায়, মনে হছছিল ওখানটাতেই কে দাঁড়িয়ে আছে, আমার সাহস করে গিয়ে আর জানালাটা দেওয়ার ক্ষমতা নেই, তারপর সেই সব গেলো সেই সব হওয়ার পরে এটা একদিন ঘটলো আরেকদিন হচ্ছে মানে বাড়িতে actually কেউ যখন ছিল না তখন এই গুলো ঘটেছিলো তারপরে আরেকদিন রাত নটা সাত টা কি আট টা বা ন টা বাজে আমাদের ওই side টাতে সবাই সন্ধ্যের পর ঘরে দরজা দিয়ে ঘরে ঢুকে যায় বেরোয়না কেউ খুব একটা আর নির্জন type এর সন্ধ্যের পরে এই দিনের বেলাতে সন্ধ্যের পর একদমই তো এবার কোনো একটা কারণে আমার শশুর মশাই বাজারে গেছিলো তো আমি ঘরের মধ্যে শুয়ে শুয়ে TV দেখছি আমাদের ছাদে মনে হচ্ছে ভেঙে ছুড়ে পড়ছে কিছু ভাঙলে ধুপধাপ যেরকম আওয়াজ হয় না কি যেন মনে হচ্ছে লাফাচ্ছে আমি কোনোরকম ভয়ে ছিলাম বাবা আসলে দেখবো হয় তো ছাদের জানলা টা তারপরে দেখলাম বাবা আসলো বাবা কে গিয়ে বললাম বাবা বললো না মৃত্তিকা ওপরে তো কিছু নেই সবই তো ঠিক ঠাক দিয়ে বাবা বললো কি তুমি বসো আমি একটু পরে খাচ্ছি সঞ্জয় কাকা দের বাড়ি তে ঘুরে আসি আবার বাবা বেরিয়ে গেলো আবার ওরকম আওয়াজ মানে যখনি একা থাকছিস তখনই এমনটা হচ্ছে

আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে একদিন আমি আর আমার husband মানে শুয়ে আছি তো আমাদের পাশেই জানালা ও পরে সেটা আমাকে বলেছে তো তখন আমি জানি না ভোর বেলায় সাড়ে চারটে চারটে এরকম বাজে গরমকালে একটু আলো আলো প্রায় হয়েই এসেছে এরম দিয়ে ও নাকি স্বপ্ন দেখেছিলো যে ওকে ওই জানলা দিয়েই একটা সাপ যেন ওর গায়ের ওপর তেড়ে এসে ওকে ছোবল মারতে যাচ্ছে খুব বড়ো ও নাকি সেটা স্বপ্নে দেখেছে হুট্ করে নাকি ওটা দেখেই ও চিল্লে উঠেছিল এবার আমি জানি না ও কেন চেঁচিয়ে উঠেছে

ও এমন ভাবে চেঁচিয়ে উঠেছে আর আমাকে ও যেন দেখে ও আরো মনে করেছে আমি একদম গভীর ঘুমে ছিলাম হটাৎ করে ওর দিকে তাকিয়েছি ও ভেবেছে বোধ হয় সত্যিই সত্যিই ওকে বোধ হয় কোনো সাপ ওকে পেঁচিয়ে রেখেছে সেই দেখে আমি ঐরকমভাবে তাকিয়ে রয়েছি আরো বেশি ভয় পেয়ে যায় আর বিছানার ওপর দিয়ে লাফ

আমার মনে হচ্ছে যেন আমার পুরো ঘর যেন current হয়ে গেছে সব কিছু আমাকে যেন কেমন current লাগলে যেমন কাঁপতে থাকে না ওরকম যেন আমার পুরো শরীর যেন vibrate হচ্ছে এতো ভয় পেয়ে গেছি আমি সেই ভাবে লাফাতে লাফাতে বিছানা থেকে লাফ দিয়ে নামছি গিয়ে দরজার সামনে গেছি কোনোরকমে ও দরজা খুললো আমি সমানে বলছি ঘর current হয়ে গেছে ঘর current হয়ে গেছে ঘর current হয়ে গেছে কিন্তু জানি না কেন ঐরকমটা মনে হলো মানে আমি মেঝেতে গিয়েও পা দিচ্ছি আমার মনে হচ্ছে যেন আমার পুরো body current হয়ে গেছে মানে আমি current এর কিছু একটা ছুঁয়ে রয়েছি সেটা আমাকে সমানে current মারছে এমন

শুনতে পায় নি কেউ কিছু শুনতে পায় নি কেউ কোনো আওয়াজ ই পায় নি না কেউ উঠেছে না কিছু বেশ কিছুক্ষন ও আর আমি দরজার বাইরে দাঁড়িয়ে রয়েছি ও দিয়ে ঘুম টা হালকা করে ভাঙলো মানে ঘোর টা ভাঙছে ও দিয়ে বলছে তুমি এমন করলে কেন আমি বলছি তুমি এমন করলে কেন দুজন দুজনার দিকে তাকিয়ে এমন করে জিজ্ঞেস করছি ও বলছে আমি তো করলাম কিছু না কিন্তু তুমি এমন করলে কেন আমি বলছি আমার পুরো ঘরেআমার যেন মনে হচ্ছিলো current লেগেছে দেওয়াল ধরছি আমার যেন দেওয়ালেও মনে হচ্ছে যেন আমার ঘর টা current মারছে এতো পরিমানে মানে আর এই জিন্সটা হচ্ছিলো আমি কিছুতেই কিছু বুঝে উঠতে পারছিলাম না তখন নিচে বাবা ওরা রয়েছে ভোরের দিক অবশ্যই সবার আওয়াজ পাওয়ারই কথা আমরা যে পরিমানে চিল্লেছি হ্যা আর ভোর হয়ে গেছে এরাও বেশ সকাল সকালই সবার উঠতে হয় কারণ সবার কাজ থাকে ঠিকাছে তো এমন মুহূর্তে কেউ কোনো নাকি আওয়াজ পায় নি আমরা দুজন এতো চেঁচিয়েছি সত্যি মানে জিনিসটা খুবই অদ্ভুদ নিচে গিয়ে আমি বাবাকে জিজ্ঞেস করছি বাবা তুমি কি কোনো আওয়াজ পেয়েছিলে সকালে আমরা প্রচন্ড লাফালাফি করছিলাম বা খুব চেঁচিয়েছি এরকম এরকম ঘটনা ঘটেছে বাবাও তো ভয় পেয়ে গেছে বলছে কোনো আওয়াজ পায় নি আমরা কাকী দের কে জিজ্ঞেস করা হয়েছে মানে এমন ভাবে জিজ্ঞেস করেছে যেন তার বুঝতে না পারে যে সকালে আমরা চেঁচিয়েছি তো তারা বলছে না কোনো আওয়াজ পায় নি একদম normal সবকিছু একদম ঠিক ঠাক কিছুই না জিনিসটাতে যেন আরো গায়ে কাটা দিয়ে উঠতে থাকে কি হচ্ছে মাঝে মাঝেই যেন মনে হয় এই দেওয়াল দিয়ে এখানে দিয়ে কেউ একটা ঝুলছে হ্যা যেন ঝুলে পড়ছে মানে এসে এক্ষুনি তেড়ে ধরবে মানে ধরো আমি তো রান্না টা যেখানে করি আর কি তো সব সময় তো ওখানটাতে সবাই থাকে না যতই গেটের সামনে হোক না কেন একদম বাইরের দিকটাতেই পরে তো সেখান দিয়ে সবাই যাতায়াত করে, এমন একদিন উপরে এরা কেউ ছিল না আমি রান্না করছি মাঝে মাঝেই এরকম জিনিসটা হয় মনে হয় যেন হুট্ করে কিছু একটা যেন আমার পাশ দিয়ে চলে গেলো কি গেলো বুঝতে পারি না কিছু একটা কালো রঙের বড়ো একটা কিছু গেলো কেউ কি পেরিয়ে গেলো ওই জায়গাটা দিয়ে কেউ কি হেটে যাচ্ছে

কিন্তু কিছুই দেখতে পাই না আসে পাশে যেন কিছুই নেই মাঝে মাঝে মনে হয় কেউ যেন ডাকলো কে ডাকলো কেউ নেই খুবই ভয় লাগে প্রথম প্রথম তো এই ঘর টাতে আমি একা একদম থাকতে পারতাম না আমরা কেউ এই ঘর টাতে একা থাকতে পারতাম না এমনও হয়েছে আমি আমার বর plus আমার ননদ আমরা তিন জনাই এই room এ ঘুমিয়েছি

না আমার কাছে ভগবান রয়েছে তো ওগুলো কিছু আমার কাছে আসতে পারবে না তার জন্য কি বুঝতে পারি না নাকি সত্যিই ভগবানের জন্য সত্যিই কিছু এ ঘরে ঢুকতে পারে না সেটা জানি না আগে এরকম এই জিনিসটা আরো হতো যেমন আমার বরের সাথে আমার ঝামেলা হতো আমি যদি নিচে শুয়ে পড়তাম এবার রাগারাগি করে হয় না থাকো তুমি ওপরে শোও ওপরে আমি তোমার সাথে শোবো না আমি নিচে শোবো এমন করে যেন বিছানার চাদর টাদর পেতে নিচে শুয়ে পড়লাম এমন অবস্থায় যেন আরো বেশি এই জিনিসটা হতো যখনি ও আর আমি আলাদা থাকতাম জিনিস গুলো আরো বেশি feel করতাম ভয় পেয়ে যেতাম কিছু একটা হলো কিছু একটা ধরে টানছে কিছু একটা হচ্ছে ঘরটার মধ্যে এদিক ওদিক ছুতে বেড়াচ্ছে এমন খুব খুব খুব ভয় পেতাম আচ্ছা এই ভূতের জিনিস গুলো এই গুলো মানে যখন হয় তখন কিছু যেন মাথার মধ্যে খেলে না কি হবে কি হবে কি করবো কি করবো কিন্তু এই যে যেই ভয় টা থেকে যায় না এই জিনিসটায় যেন আরো বেশি বাড়িয়ে দেয় হ্যাঁ এই জিনিস্ টা হচ্ছে এই জিনিসটা আর হয় নি সেটা একবার হলে যেন মনে হয় বার বার আমার সাথে হচ্ছে,

একটা মনের মধ্যে ভয় ঢুকে যায় কিছু একটা যে ন মনে হয় রয়েছে রয়েছে, খুবই ভয় লাগে ব্যাপার গুলোকে নিয়ে তো যাই হোক, এই ভুতুরে ব্যাপারটাতে কিছুটা হলেও যেন বিশ্বাস আছে,